এটি একটি পার্ক আ-চারপাশে অনেক রকমের গাছপালা রয়েছে ঘন জঙ্গল।

এখানে অনেকগুলি গাছপালা রয়েছে একটি ঘন জঙ্গলের পাশে। দেখে মনে হচ্ছে এটি একটি পার্কও একটি ঘর রয়েছে মানুষের বসার জায়গা রয়েছে।

এটিও একটি খাবারের দোকান একটি ফ্রিজ রয়েছে ফ্রিজের ভেতর বিভিন্ন ভ্যরাইটিস রকমের উম কোল্ড ড্রিঙ্কস রয়েছে জুস রয়েছে।

এটি অ্যা একটি স্ন্যাকসের দোকান আ চারপাশে আরো অনেক ঘর দোকান জলের এ ট্যাঙ্ক রয়েছে দুটি মানুষকে দেখা যাচ্ছে বসে আছে একটি সাইকেল এর বাইরে একটি টেবিল রয়েছে।

বাইরে পেপসির উঁহু পেপসির বোতল দেখা যাচ্ছে ভেতরে গ্লাসের ভেতরে পেপসির বোতল দেখা যাচ্ছে স্প্রাইট দেখা যাচ্ছে অনেক খাবার দেখা যাচ্ছে।

এখানে একটি নতুন বিল্ডিং তোলা হয়েছে।

এটি একটি আ মানুষের স্কিন কালার আ করা আছে বিল্ডিংটাতে বিল্ডিংটার সামনে এখনও কাজ চলছে বালি পাথর অনেককিছু রাখা আছে।

এখানে মেয়েদের অনেকগুলি ড্রেস রয়েছে।

ছেলেদেরও ড্রেস আছে আ-অনেক কালারের।

আ এটি সাদা নীল কালারের অফিস কালো ব্যানার উপরে আটকানো আছে এ একটি ছেলে এবং একটি উম বুড়ো মহিলাকে উম দেখতে পাচ্ছি চারদিকে বাইক সাইকেল অনেকগুলো রাখা আছে।

ছেলেদের আ জুতো শোরুম এখানে অনেক রকমের জুতো সুস আছে।

এ একটি এ ব্যানারে এ্যাঁ কনট্যাক্ট নাম্বার দেওয়া আছে এখানে পি_ভি_সি কার্ড ভিজিটিং কার্ড ইনভিটেশন কার্ড গ্লো সাইনবোর্ড এ প্রিন্টস স্টিকার প্রিন্ট কালার এক্স হু জেরক্স সবকিসুই করা হয়।

এল_ডি_জি_এম_এস অ্যা নাম দেন একটি গেট কোম্পানির গেট পাশে একটি বিল্ডিং ।

একটি টিচার ও অনেকগুলি বাচ্চাকে আ্য ব্যায়াম শিখাচ্ছে।

এটি একটি আ দোকান আ মাসকাবাড়ি পাওয়া যায় এ সেই দোকান।

অন একানে হরলিক্স আছে ওটস আছে বিস্কিট আছে চকলেট আসে।

ভ্যারাইটিজ রকমের স্ন্যাকস আছে।

একটি বাইক রিপেয়ারিং সেন্টার --

তিনটি দরজা দেখা যাচ্ছে এ-একটি দরজায় তালা দেখতে পাচ্ছি।